এবং তার বাইরে কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে কিছু মান --

ছবির দৃশ্যে দেখানো হয়েছে একটি ফল বিক্রেতার দোকান। একটি বিক্রেতা ফল বিক্রি করছে। সামনে একটি ওজন মাপার যন্ত্র এবং সেই ফল বিক্রেতার দোকানে আম লেবু আঙুর আপেল কমলালেবু পিয়ারা অনেকধরণের ফল বিক্রি হ--

ছবির দৃশ্যে দেখানো হয়েছে ছোট একটি গির্জার দৃশ্য সেই গির্জার ভিতর অনেক মানুষজন জমায়েত হয়েছেন এবং সেই মানুষজনগুলি ভগবানের পাঠ করছেন এবং সামনে একটি বড় মাইক্রোফোন দেখা যাচ্ছে এবং কিছু লোক বসে আছে এবং তার চারিপাশে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো।

ছবির দৃশ্যে দেখানো হয়েছে একটি বড় বিমানবন্দরের দৃশ্য। বিমানবন্দরটি খুবই সুন্দর এবং বিমানবন্দরটির নাম নেতাজী সুভাষচন্দ্র বসু অন্তর রাষ্ট্রীয় বিমানবন্দর। বিমানবন্দরটির চারিপাশে অনেক ধরনের লাইট দিয়ে লাগানো এবং তার চারিপাশে ছোট বড় গাড়িও দেখা যায়।

ছবির দৃশ্যে দেখানো হয়েছে একটি বড় পাহাড়ের দৃশ্য পাহাড়টি খুবই সুন্দর এবং তার চারিপাশে সবুজ ঘাসপালা গাছ পালায় ভরা এবং পাহাড়ের মধ্যেও কিছু কিছু ঘাস পাতা দেখা যাচ্ছে এবং একটি ভ্রমণকারী সেই পাহাড়ে দাঁড়িয়ে ছবি তুলেছে এবং তিনি একটি সবুজ কালার এর জামা পড়ে আছে একটি কালো কালার এর প্যান্ট পড়ে আছে।

ছবিটির দৃশ্যে দেখানো হয়েছে খুব বড় একটি হোটেল এর দৃশ্য হোটেল টি খুবই সুন্দর এবং তার চারিপাশে লাইট পোস্ট বিভিন্ন ধরনের গাছপালা লাগানো রয়েছে এবং সামনে একটি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে এবং হোটেল টি সাদা রং দিয়ে রং করা এবং হোটেল টির মিডিল বরাবর অনেক ধরনের গাছ লাগানো রয়েছে এবং ভিতরে কত মানুষ দেখা--

ছবির দৃশ্যে দেখানো হয়েছে একটি ছোটো ক্লাস রুম এর দৃশ্য সেই ক্লাস রুম টি সম্পূর্ণই ফাঁকা সামনে একটি ছোটো ব্ল্যাক বোর্ড দেখা যাচ্ছে কিছু টিউব লাইট দেখা যাচ্ছে এবং অনেকগুলি ফ্যান দেখা যাচ্ছে এবং অনেকগুলি চেয়ার টেবিল ও দেখা যাচ্ছে এবং সামনে একটি বড়ো দরজা এবং ক্লাস রুম টি নীল রং করা।